পর্লে কমেন্টস কমেন্টস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব পর্লে কমেন্ট করা
আমি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পার্ল 5142 ব্যবহার করছি
যা পর্ল সংশোধন 5 সংস্করণ 14 এবং উপসংস্করণ 2
গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
এখানে কম্পাইলিং এক্সিকিউটিং এবং ভ্যারিয়েবল সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
পর্লে কমেন্ট দুইভাবে করা যেতে পারে সিঙ্গল লাইন
মাল্টি লাইন
এই টাইপের কমেন্টের ব্যবহার কোডের একক লাইন কমেন্ট করতে অথবা কোডের কার্যকারিতা বোঝাতে একক লাইনের টেক্সট যোগ করতে করা হয়
এই কমেন্ট হ্যাশ চিহ্ন দ্বারা শুরু হয়
এখানে একটি ডেমো রয়েছে
টেক্সট এডিটরে নতুন ফাইল খুলি
এখন টার্মিনাল খুলে লিখুন গেদিত স্পেস কমেন্টস ডট পিএল স্পেস এম্পারস্যান্ড টার্মিনালে কমান্ড প্রম্পট খালি করতে ব্যবহৃত হয়
এন্টার টিপুন
নিম্ন কমেন্ট লিখুন
হাশ ডিক্লেয়ারিং কাউন্ট ভেরিয়েবল
এন্টার টিপুন
ডলার কাউন্ট স্পেস স্পেস 1 সেমিকোলন এন্টার টিপুন
প্রিন্ট স্পেস ডাবল উদ্ধৃতিতে কাউন্ট আইএস ডলার কাউন্ট স্ল্যাশ n ডাবল উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন স্পেস হাশ প্রিন্টস কাউন্ট আইএস 1 এখন ফাইল সংরক্ষণ করে স্ক্রিপ্ট এক্সিকিউট করুন
এখন টার্মিনালে গিয়ে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস কমেন্টস ডট পিএল এবং এন্টার টিপুন
এখানে কোনো সিনট্যাক্স এরর নেই
এখন লিখুন পার্ল স্পেস কমেন্টস ডট পিএল এবং এন্টার টিপুন
এটি নিম্ন আউটপুট দেবে কাউন্ট আইএস 1 এখন গেদিত এ ফিরে যাই
গেদিত এ প্রথম লাইনে গিয়ে এন্টার টিপুন
প্রথম লাইনে ফিরে গিয়ে নীচের কমান্ড লিখুন
হ্যাশ বিস্ময়বোধক চিহ্ন স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ বিন স্ল্যাশ পার্ল পর্লে এই লাইনকে শেবাং লাইন বলে এবং এটি পর্ল প্রোগ্রামে প্রথম লাইন
এটি পর্ল ইন্টারপ্রেটার খোঁজার জায়গা বলে
লাইনটি হ্যাশ চিহ্ন দ্বারা শুরু হওয়া সত্বেও এটি একক লাইন কমেন্ট হিসাবে ধরা হয় না
মাল্টিলাইন কমেন্ট দেখি
এই টাইপের কমেন্টের ব্যবহার ইউসার কোড কমেন্ট করতে চাইলে অথবা কোডের বর্ণন যোগ করতে বা কোড ব্যবহার করতে চাইলে করা হয়ে থাকে
এই টাইপের কমেন্ট head চিহ্ন দ্বারা শুরু এবং cut চিহ্ন দ্বারা শেষ হয়
এখন গেদিত এ ফিরে গিয়ে commentsপিএল ফাইলে এগুলি লিখুন
ফাইলের শেষে head লিখুন এন্টার টিপুন
প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে কাউন্ট ভেরিয়েবল আইএস ইউজড ফোর কাউন্টিং পারপোজ ডাবল উদ্ধৃতি বন্ধ করে এন্টার টিপুন
cut ফাইলটি সংরক্ষণ করে এক্সিকিউট করুন
এখন টার্মিনালে গিয়ে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস কমেন্টস ডট পিএল এন্টার টিপুন
সিনট্যাক্স এরর নেই
এখন পার্ল স্পেস কমেন্টস ডট পিএল এক্সিকিউট করি
এটি নিম্ন আউটপুট দেবে কাউন্ট আইএস 1 এটি কাউন্ট ভেরিয়েবল আইএস ইউজড ফোর কাউন্টিং পারপোজ বাক্যটি প্রিন্ট করে না
এর কারণ হল আমরা head এবং cut ব্যবহার করে এই অংশ কমেন্ট করেছি
আপনি head cut অথবা begin end ব্যবহার করতে পারেন
এটি পর্লে ব্যবহৃত বিশেষ কীওয়ার্ড নয়
চিহ্ন এর হেড কাট বেগিন বা এন্ড শব্দের আগে বা পরে স্পেস থাকা উচিৎ নয়
আবার টার্মিনাল খুলুন এবং লিখুন গেদিত স্পেস কমেন্টসেক্সএম্পল ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এখন স্ক্রিনে প্রদর্শিত কমান্ড লিখুন
আমি এখানে দুটি ভ্যারিয়েবল ফার্স্টনাম এবং সেকেন্ডনাম ঘোষিত করে এতে কিছু মান রাখব
তারপর এখানে এই অংশ কমেন্ট করব
আমরা এই দুটি ভ্যারিয়েবল যোগ করে অ্যাডিশন ভ্যারিয়েবলে এই মান নির্ধারিত করব
প্রিন্ট কমান্ড ব্যবহার করে এই মান প্রিন্ট করতে চাই
ফাইল সংরক্ষণ করে স্ক্রিপ্ট এক্সিকিউট করুন
টার্মিনালে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস কমেন্টসেক্সএম্পল ডট পিএল এন্টার টিপুন
সিনট্যাক্স এরর নেই
স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস কমেন্টসেক্সএম্পল ডট পিএল এন্টার টিপুন
এটি নিম্ন আউটপুট দেয় অ্যাডিশন আইএস 30
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এখানে কমেন্ট যোগ করা শিখেছি
সংখ্যার বর্গ নির্ণয় করতে স্ক্রিপ্ট লিখুন
সিঙ্গল এবং মাল্টিলাইন কমেন্ট ব্যবহার করে লিখিত কোডের কার্যকারিতা বোঝান
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ